এটি একটি পেট্রোল পাম্প । পেট্রোল পাম্প -টি ভারত পেট্রোলিয়ামের আন্ডার -রে রয়েছে এবং পেট্রোল পাম্পে ।

এটি একটি রেস্টুরেন্ট । রেস্টুরেন্টে এর এটি সম্ভবত কিচেন হবে এখানে আ একজন শেফ কে দেখতে পাচ্ছি।

একটি পার্ক পার্ক টির নাম আবোল তাবোল পার্কটির গেট একটু করে খোলা রয়েছে এবং পার্কটির ভিন চারিদিক দিয়ে ঘেরা রয়েছে এবং পার্কের সামনে অ্যা অনেক পার্কটি সম্ভবত রাস্তার ধারে অবস্থিত।

এটি একটি রেলস্টেশন রেলস্টেশনটি-ই একটি রেল দাঁড়িয়ে রয়েছে এবং এখানে প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। এখানে দুটো প্লাটফর্ম দেখতে পাওয়া যাবে এবং একটি প্লাটফ্রম পেছনে আছে যেটি লক্ষ্য করা যাচ্ছে না --